বোলো তুমি কি চন্দ্রনাথ চন্দ্রনাথ তার সম্পর্কে জানো

চট্টগ্রামে চন্দ্রনাথ এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ ওহঃ ওখানে মানে ওই পাহাড়ে কি কি আছে একটু ধারণা দিলে ভালো হতো পাহাড়ি আর কি থাকবে পাহাড়ের উপর থেকে তুমি যখন যখন তুমি চন্দ্রনাথ পাহাড়এর উপর তুমি হচ্ছে মনে করো যে, তুমি মেঘের মধ্যে দাঁড়িয়ে আছো এমন একটা অনুভূতি ও মানে ওখান থেকে মেঘ সরাসরি দেখা যাই তাই তো হাতের কাছে বলতে তুমি তোমার নিজের মেঘ থাকবে এমন তুমি দেখতে পাবাজে তুমি উপরে মেঘ নিচে তার মানে তো পাহাড় টা অনেক উঁচু তাইতো তোমার হচ্ছে ওই পাহাড়ে উঠতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক উঁচু তো বাঁশ হাতে করে নিয়ে মানে বা লাঠি নিতে হয় কি একটা নাম বললে ওটার নাম skating ওটার নাম হচ্ছে তোমার মনে আসছে না ওই যে Adventure বলে ইংলিশ কে তো বিশাল পাহাড় উঠতে গিয়ে সবাই কিন্তু উঠতে পারে না তুমি যে একটা মানে ছেলেমানুষ হলে আর একটা আলাদা কথা কিন্তু যদি মেয়ে মানুষ হয় তার কিন্তু মানে খুব কমই পাহাড়ে উঠতে পারে কারণ অনেক উঁচু পাহাড় তো পাহাড়টা কি শুধু উঁচু নাকি আয়তনের দিক থেকেও অনেক বড় মানে দিক থেকে না বড় আছে ওটা তো আমি আসলে মুখে বলতে পারব না অনেক বড় তো পাহাড় তো খুবই খাড়া বলা যায় অনেক গভীর সোজা রাস্তা খুব কম তোমার ঘুরে ঘুরে রাস্তা

আরে আরেকটা জিনিস জানা ছিল এই পাহাড়গুলোতে যখন বৃষ্টি হয় মানে আমার নিচের মেঘগুলো বৃষ্টি হয় ওইগুলো দেখতে কেমন লাগে

সরাসরি সাদা মেঘ দেখছো

বৃষ্টির সময় আসোলে কেউ যায় না কারণ তোমার বৃষ্টি যখন হবে তখন তো পাহাড়ে ওঠা যায় না

এখন বৃষ্টির সময় কেউ যায় কিনা এটা আমি বলতে পারব না তবে আমি তো শীতের সময় গেছি যখন শুষ্ক আবহাওয়া তে গিয়েছি

দেখিনি ওই পাহাড়ে মানে ওইখানে তো সূর্যের কি তাপ হয় তোমার তো বেশি লাগে গায়ে মানে শীতকালে তো সূর্যের মানে তাপ উপভোগ করা যায় সেইভাবে তো সূর্যের তাপ বোঝা যায় না যে বেশি কি কম তা হ্যাঁ শীতকালে মানে সূর্যের একটু মিষ্টি তাপ দেয় তাতে গায়ে সুন্দর লাগে তো ওখানেও সেই একই রকম মানে রাত্রে অত উচু পয়েন্ট থেকে নিচু তাকালে কি সব অন্ধকার দেখা যায় নাকি দেখি

মানে এই যে ধরো সব সময় তো চাঁদনী রাত থাকে না মাঝে মাঝে অন্ধকার রাত থাকে মানে ওখানে যারা গিয়ে যখন camping করে

ওই camping যখন করে তারা রাতটা উপভোগ করতে পার মানে তুমি গিয়েছো হ্যাঁ আমি দিনেই গিয়েছি দিনে চলে এসেছি হ্যাঁ, তবে রাত থাকা একটা খরচের ব্যাপার আছে ওখানে room ভাড়া অনেক হম হম ওখানে সবাই তো room নিয়ে থাকে না। ওই যে তোমার sleeping bag থাকে না হ্যাঁ একরকম কাপড়ের মধ্যে মানুষ দেখি নিজ থেকে নিয়ে যেতে হয় sleeping bag ওই sleeping bag এর ভেতরে শুনলাম ওই bag আর কি বানিয়ে নিয়ে তবে শীতকালে তো তো অতিরিক্ত ঠান্ডা পরে ওই ঠান্ডা থাকা সম্ভব নয় ওটা গরমকাল হলে একটু ভালো হয় আর কি আহ আসলে যখন অল্প অল্প শীত থাকে তখন গেলে ভালো হয় হ্যাঁ ঐ শীতে বাতাস ওরকম থাকে সবকিছু হ্যাঁ কারণ তুমি যখন বেশি শীতে যাবা পাহাড় অঞ্চল তো ওখানে গাছপালা বেশি শীতের পরিমাণ তো অতিরিক্ত শীত তাহলে এই পাহাড়ের মধ্যে সাদেক ভ্যালি অনেক বিখ্যাত হ্যাঁ সাদেক ভ্যালি বিখ্যাত বাংলাদেশ মানে বর্তমানে যে ফর্মুলা সেটা থেকে ওইটা এখন মানে সব থেকে বেশি বিখ্যাত হ্যাঁ যা আমাদের বন্ধু মিনি দর্শনে আমাকে বলছিলো চ সাগর ভ্যালি যাই কি আমার পরীক্ষা দুজন মিলে গেলে তাই একটু মানে খরচ বেশি পড়ে যাবে হ্যাঁ বলছিল যায়নি তো তুই পরীক্ষা না হত তো আমার পরীক্ষা শেষ হলে চল কাল-পরশু যায় গিয়ে ঘুরে আসি আমি বললাম আমার তো সম্ভব না আমি সাদেক ভ্যালিটাই গেয়েছি মনে কর ওখানে যাইতে ই পাহাড় তো এই দিকে রাস্তা অনেক উঁচু নিচু পাহাড়ে উঠে আমাদের রাস্তা তো যাইতে হয় ও আচ্ছা শুনছি কিন্তু কখনো যাওয়া হয়নি সুযোগ হলে বাস চলে না আমাদের ওই চাঁদের গাড়ির মতো ছোট ওই যে pick up পাওয়া যায় না pick up এর মত এগুলোকে চান্দের গাড়ি বলে ওইগুলোকে

ওই গাড়িতে করে ওই রাস্তায় যাতায়াত করা গাড়ির মধ্যে অনেকক্ষণ ধরো

কয়েকজন বন্ধু মিলে গেছিলাম দশ বারো জন ওখানে একটা খরচটা কম হয়েছিল ও আচ্ছা মানে ওখানে তো খরচের পরিমাণটা অনেক বেশি নাকি হ্যাঁ অনেক বেশি তবে ওই পাহাড়ের আলাদা একটা ঝর্ণা আছে মানে গুহা আছে ওই গুহার ভেতর দিয়ে যাইতে হয়

তারপর আমি দেখছি আর কি ওই যে তোমার বাসের ভিতর খাবার মানে ভাত ভাত তরকারি বাসের ভিতর কেমন একটা চামচ দিয়ে দেয় ওইভাবে অল্প অল্প করে খেতে হয় হ্যাঁ আমরা যেরকম বিরিয়ানি fried rice পাওয়া যায় না একদম মানে খাবারের স্বাদ এরকম ওই ভাবেই বানায় ও আচ্ছা অনেক সুন্দর

ও মানে যেকোন মানে পর্যটক ওখানে গেলেই তো খাওয়া-দাওয়া টা বেশি হয়ে যায় নাকি হ্যাঁ মানে বাংলাদেশী তো আমাদের দেশে একটু সবকিছু জানো তো দাম একটু বেশি মানে যে জিনিসগুলো বেশি চলে সেগুলোর দাম বেশি

হ্যাঁ তারপরে এই সাদেকে আরেকটা সুন্দর দিক কি জানো মানে তুমি যে পানি পড়ে camping করে থাকার কথা বলছিলে না

Room ভাড়া পাওয়া যায় ওই room করেছে মানে প্রচুর সংখ্যক বাড়ি গোলা বানাইছে রাত থাকার জন্য ওখানকার কল্যাণে room ভাড়া কেমন আছে আমরা দুজনে গিয়েছিলাম আমাদের এই দুইটা room নিলাম মানে দুইটা room এ আট হাজার নিয়ে নিয়েছিল

মানে চার হাজার টাকা করে পড়ছিলো নাকি হ্যাঁ তবে আমরা তো মানে ছিলাম সেই হিসেবে নিজের টাকা কম হ্যাঁ সবাই মানে এক room এর ভিতরে ছিল রাত্রিটা কোনরকম একটু ঘুমানো rest নেওয়ার জন্য

না না তারপরে এই যে ধরো সারাদিন ঘুরে ফিরে এত কষ্ট করে পাহাড়ের উপরে ওঠা আলাদা একটি ক্লান্তি কাজ করছে হুম প্রধান কাজ মানে খাবার টা নাই

মোটামুটি খাবারটা মোটামুটি সুন্দর ওটা আমাদের মতো সবজি ও না ওরা একটু মানে কাচা কাচা খেতে পছন্দ করে হ্যাঁ আধা সিদ্ধ পানি মানে বিভিন্ন রকম পানীয় পাওয়া যায় ও ওটাতো পাহাড়ি অঞ্চল তা অঞ্চলে কি নদী পাওয়া যায় না এইদিকে তো মৌমাছির চাক পাহাড়ের উপরে অতিরিক্ত বাতাস ওই বাতাসে মৌমাছি ওইভাবে টিকে থাকতে পারে না মহুয়া পাওয়া যায় ওই অঞ্চলে হ্যাঁ এই জিনিস এটা পাওয়া যায় শুনছি কিন্তু আমি ওইটা খেয়ে দেখিনি এভাবে মহাতো পাওয়া যায় কুয়া কাটাতে পাওয়া যায় শুনছি কিন্তু এইদিকে হয়তো পাওয়া যাইতে পারে আমি এইভাবে খুঁজে দেখেনি মহা কিন্তু অনেক সুস্বাদু হ্যাঁ অনেক একটু সুস্বাদু খাবার কিন্তু এইভাবে মানে ওই সম্পর্কে জানা জানিনা তো। ওই জন্য এতটা ই নাই তবে তুমি বেশি পরিমাণ খাও তখন তুমি নেশা হয়ে যাবে ওহঃ এটা আমার জানা ছিল না

মানে যখন তুমি অতিরিক্ত খাবা তখন ওটা মানে তোমার নেশা ধরে যাবে না একটা জিনিস দেখো প্রত্যেকটা জিনিস কোন একটা জিনিস অতিরিক্ত পরিমাণ খেলে সেটা কিন্তু নেশা হয়

তবে এই যে আমরা সাধারণ বিভাগ পানি এগুলো বটে এইগুলো তো ওরকম কোনও ই নাই তাহলে যদি সাতজন যাইতে তো বর্তমানে কেমন করে এখন তো ধরো যে দেশে একটা আর্থিক অবস্থার ই সেজন্য সব কিছুর দাম বেশি যদি পাঁচ সাত জন সাত আট হাজারের মধ্যে হয়ে যাবে কিন্তু যদি ধরো

তোমার কমবে কিন্তু অল্প লোক গেলে খরচ বাড়বে group নিয়ে গেলে ভালো হয় নাকি হ্যাঁ একটা সবাই মিলে একটা করে চলে গেলে মানে খরচ কম আছে নাকি পাহাড় অঞ্চলে তো ট্রেন নেই হয়তোবা ট্রেন ে ঢাকা পর্যন্ত যাইতে পারবা তারপরে ওই দিক থেকে

চট্টগ্রাম পর্যন্ত ট্রেনে যাওয়া যায় কিন্তু তারপর ওই যে পাহাড়ি রাস্তা ওখান থেকে ওই চাঁদের গাড়ি যাই আর মানুষ যারা মোটরসাইকেলে যায় মোটরসাইকেল আছে তারা মোটরসাইকেলে যাবে তা ঠিক তো তোমার কোন সময়টা মানে ভালো মনে হয় সাদেক মনে করো একটা মানে বর্ষা মানে গরম মর্শম যাবে তবে তীব্র শীত আর তীব্র গরম একটু সমস্যা তার মানে যখন আর কি ঠান্ডাটা ও খুব বেশি থাকবে না আবার গরম বেশি থাকবে না

এই সময় মনে করে সবাই যায় তো এইজন্য হয়তো তুমি সব কিছুর দাম একটু বেশি থাকে তারপরে খুব চাপ ও থাকে নাকি হ্যাঁ যত মানুষের ভিড় তা তো সব জিনিসপত্র দাম বেশি থাকার জায়গা দাম বেশি কারণ থাকার জায়গা এভাবে পাওয়া যায় না। আবার অনেক সময় দেখা যায় যে থাকার জায়গা মানে নেই। হ্যাঁ এই যে ধরো ওই সময় শীতকালের একটা স্মৃতি থাকে সরকারি যারা চাকরি করে তারা এই সময় যায় বুঝতে পারছি মানে একটা সময় যাচ্ছে যে মানে তখন আর কি সরকারি ছুটি বা কি কোন বড় কোন অনুষ্ঠান বাদে যায় তো নাকি এই অনুষ্ঠানগুলো বাজারে কিনবে আমাদের একটা লাগছে অল্প খরচে হয়ে যাবে কিন্তু সময় নিলে খরচ একটু বেশি পরে যাবে মানে যখন কোনো Season হ্যাঁ ওই সময় মানে বিশেষ করে সরকারি সরকারি ছুটি কিংবা Bank এর ছুটির দিন ব্যতীত গেলে একটু সুবিধা হবে সবকিছু সেট মানে শুক্রবার শনিবার বাদে যাইতে হবে হ্যাঁ এই কিংবা তারপরে বিভিন্ন সরকারি ছুটিতে bank কিন্তু বন্ধ থাকে ঐ দিনগুলোতে একটু বেশি রোমানের এলাকায় মানে বাংলাদেশে থেকে যারা যায় তারা হয়তো বেশিরভাগ সরকারি ছুটি নে নিয়ে যায় এখন তাদের একটি সবকিছুর দিক থেকে ই থাকে ছুটি পাই না যখন phone আন্তে আসি লোকজন মানে ভিড় করে নাকি হ্যাঁ তারা এভাবে যায় আমার যতদূর যায় না মানে এইটুকু জানি চলো বন্ধু রাত তো অনেক হয়ে গেল খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা বন্ধু বাসায় যাওয়া যাক অন্য একদিন একসাথে বসে কথা বলব আচ্ছা ঠিক আছে ছুটি ছুটি ছুটি হ্যাঁ গরমের ছুটি আমি আজকে গরমের ছুটি নিয়ে কথা বলব ছুটি বলতে কী বোঝায় আমরা তখনই আমি প্রথমেই বলে দিয়েছি গরমের ছুটি, এটা মানে একদিন দুজনে ছুটি নয় বেশ লম্বা ছুটি এই ছুটিটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকতাম তাই না এবং থাকিও যারা আমরা স্কুলে পড়তাম বা পরি, কলেজে পড়তাম বা পরি সারা বছর কিন্তু এই ছুটিটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি কত রকমের আ, planning হয় পরিকল্পনা হয় তাই না এই গরমের ছুটি নিয়ে তোমাদের কি কি পরিকল্পনা হতো। আমাদের তো বেশ জম্পেশ পরিকল্পনা হতো যেমন গরমের ছুটিতে কি করব। সবচাইতে প্রথম মজার কি হতো জানো তো গরমের ছুটিতে চুল কেটে দেওয়া তা আমার তো ছোটবেলাতে গরমের ছুটি মানে, মানে যেদিন result তারপরের দিন আমাদের পাড়াতে একটা স্যালন ছিল। সেলুন সেলুন স্যালন না সেলুন সেলুনে গিয়ে ন্যাড়া হয়ে যাওয়া এটা ছিল আমাদের আমার প্রথম গরমের ছুটির উৎস এটা শুধু আমার নই আমার আশেপাশে যতগুলো আমারা বন্ধু-বান্ধব ছি বন্ধু বান্ধব। ছিলাম সবার একই ছিল গরমের ছুটি মানেই ন্যাড়া হওয়া আর গরমের ছুটি মানেই মামার বাড়ি যাওয়া বড় মামার বাড়ি আমার কথা বলছি। মামার বাড়িতে যাওয়ার একটা আলাদা তোর উৎসাহ থাকতো কেন কেন কারণ মামার বাড়িতে ছিল ক্ষেত মামার বাড়িতে ছিল গরু মামার বাড়িতে ছিল। অনেক রকমের গাছ-গাছালি মামার বাড়িতে ছিল বড় মামিমা আমার বোন মামার বাড়িতে ছিল বড় একটা রাস্তা, ওই রাস্তার উপরে কাঁঠাল গাছ আম গাছ লিচু গাছ এটা ছিল আমার বড় মামার বাড়ি। আমার এখনো মনে পড়ে জান কি যে খুশি হতাম ছুটি পড়লে মামার বাড়ি যাব। মামার বাড়ি যাব মামিমার হাতের বিভিন্ন কত রকমের তরকারি খাব কত রকমের খাবার রান্না খাব মামিমা এটা বানাতো ওটা বানাত, আমিনা খুব নাড়ু খেতে ভালবাসতাম আর গরমের ছুটিতে আমি গেলেই একদম নাড়ু তো মামিমা বানাবেই খইয়ের নাড়ু মুড়ির খইয়ের নাড়ু তারপরে চিড়ের নাড়ু তারপরে,

দুধের মতো দুধটা পুরো এখনকারের দুধের মতো ফ্যাট ফ্যাট সাদা নয় দুধটা ছিল দুধটা হতো না বলতে হলদে টাইপের আর বেশ এটা দুধের সরটা বেশ ঘন, এই দুধ দিয়ে বিকালবেলা মুড়ি খেতেও যে কি স্বাদ মানে কি অসাধারণ খেতে, ওই স্বাদ আমি এখনো পাই না জানো কি ক্যান্ডিডিলাইড এখন নতুন বেরিয়েছে কতো কিছু বেরিয়েছে। কিন্তু ওই স্বাদ না ঠিক আমার আমার মনে হয় আমার এখনো মুখে লেগে আছে ইভেন ক্ষীরের নাড়ু উফ কি বানাতেন মামিমা এখনো বানায় এখনো কম বানায় হয়তো কিন্তু তখন তো খুবই বানাতো আমি যেতাম। মুড়ি দিয়ে বিকেল বেলা খেতাম সকালবেলা বেশ লুচি তরকারি উফ তার পরে বিকেলবেলা অনেক সময় চপ সিঙ্গারা কি মজা হত।

ছোটবেলা এই গরমের ছুটির সময় আর গরমের ছুটি মানে এখনকার মত এত planning হতো না জানো তো এত পরিকল্পনা করতে হতো না। মানে আব প্লেনের টিকিট কাটো, ট্রেনের টিকিট কাটো জামা কাপড় গোছাও এতকিছু না গরমের ছুটি মানেই বাস আমার একটা জামা আর মামা আসবে মামা এসে আমাকে নিয়ে চলে যাবে আমি ওখানে গিয়ে অনেক দিন থাকবো মামার বাড়িতে। ঘুরে ঘুরে দেখব সকালবেলা ওঠা উঠে ফুল কুড়াতে যাওয়া বোনের সঙ্গে সাজিতে করে ফুল নিয়ে আসা তারপরে ক্ষেতে গিয়ে কি কি সবজি হয়েছে সেই সবজিগুলো দেখা দেখে পেড়ে নিয়ে আসা, ওগুলো আ ওগুলো আবার ধুয়ে মামিমা গুছিয়ে রাখে সবজির জালিতে কি মজা হত তারপর না ওদের যেহেতু গ্রামে বাড়ি ছিল। অনেক লোকজন আছে তোদের বাড়িতে বিকালবেলা সকা আমি যেহেতু শহর থেকে গেছি আমাকে দেখতে আসতো আমার সাথে গল্প করতে আসত মজা হত জানো তো এটা ছিল আমার এটা আমার গরম কালের মানে এটা, এটা অসাধারণ একটা মানে আমার উপহার বলতে পারো আমাদের কাছে এই যে কোন বিলাসিতা নেই কোন কিছু নেই তারপর আরো কিছু হতো জানো তো আমার এই গরমের ছুটিতে, আমাদের অনেক function হত মানে ওইখানে পাড়াতে ফাংশন হত আমার মামার বাড়ির পাড়াতে ওই মামার বাড়ির পাড়ার ফাংশানে আমরা যে ভাগ নিতাম আমরা পার্টিসিপেট করতাম ওই পাড়ার fuction মহরাতে যাওয়া বড়রা কি করছে ছোটরা কি করছে আমরা গান করব আবৃত্তি করব নাচ করব ভুলে যাওয়া তার পরে বড় দিদিরা বকা বকা খাওয়া আবার করা, খুব মজা হওয়া মজা করা তারপরে গরমের ছুটিতে দুপুরবেলা বসে বসে আমের আচার খাওয়া তারপর ধর কাঁচা আম নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে লুকিয়ে লুকিয়ে খাওয়া। তেঁতুল খাওয়া তেতুলের আচার খাওয়া এগুলো ছিল গরম গরম মানে গরমের ছুটির আমার খুবই একটা অসাধারণ এক অসাধারণ আমার স্মৃতি এগুলো এগুলো আমি জীবনেও ভুলতে আজীবন ভুলতে পারবো না। কোনদিনই ভুলতে পারবো না কেউই মনে হয় ভুলতে পারেনা এখনকার মত জানো তো আগেকার দিনে ওই পিজা ছিল না ওই পেস্ট্রি ছিলনা, উম

তারপরে গরম গরম পাউরুটি আমাদের বেকারি ছিল সামনে গরম বেকারি থেকে বার করা পাউরুটি আহ কি ওইটার যে কি সুন্দর গন্ধ ওই পাউরুটির এগুলো সব গরম কালের স্মৃতি, যে রকম বড় হলাম আস্তে আস্তে আমরা ম মানে আধারে কাছে ধরো ঘুরতে যেতাম মাঝে মাঝে। মা নিয়ে যেত হ্যাঁ, but বেশিরভাগ আত্মীয়ের বাড়িতে আত্মীয়দের বাড়িতে ঘোরা টাই আমার মনে আছে ওইগুলোকে আমি ভীষণ উপভোগ করি ওইগুলোকে ভীষণ এখন আর যাওয়া হয় না সেই রকম করে লোকের বাড়িতে এখন আর সেই রকম করে যাতায়াত ও নেই এখন আর যাইও না। এখন অনেক formality হয়ে গেছে আমাদের মানে লোকের বাড়িতে যাওয়া আসা গরমকালে আরও মজা হত পয়লা বৈশাখের নতুন জামা গরমকালে ছুটির আগে তারপরে তোমার। সুন্দর সুন্দর ফ্রক করে তারপরে আমাদের সামনে একটা পার্ক ছিল পার্কে যেতাম জানো? আগেকার মতন এখনকার মতন এত পার্ক ছিল না আমাদের আশেপাশে সামনের পার্কে যাওয়া গরমের ছুটিতেই।